খুদা হাফিজ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

হম তনুশ্রী, তুমি জানতে চাইছিলে, হ্যাঁ তনুশ্রী তুমি জানতে চাইছিলে কলকাতার আহ বিশেষ ভ্রমণীও স্থানগুলির ব্যাপারে। তুমি আগামী মাসে কলকাতা যাবার জন্য পরিকল্পনা করছিলে, তাই না? হ্যাঁ। হম আচ্ছা, আচ্ছা। তো তনুশ্রী তুমি আহ বাহ ঠিকই আছে, কিন্ত তুমি এখন তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে না হয়নি এখনো পরীক্ষা? হ্যাঁ, হ্যাঁ পরীক্ষা শেষ হয়ে গেছে, দিন শেষ হয়েছে।

এই সতেরো তারিখে শেষ হলো। উহ আচ্ছা, আচ্ছা। এই সতেরো তারিখে আহ পরীক্ষা তোমার শেষ হয়েছে, না? বাহ, খুব ভালো। তবে পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, পরীক্ষা খুব ভালো হয়েছে। এবার কোথাও

হম হম বাহ, খুব ভালো। আহ তো তোমার বাকি আহ মানে পরীক্ষা আহ এটা পরীক্ষা হয়ে যাওয়ার পর কি ভাবছ? এর পর কি নিয়ে পড়াশোনা করবে? এরপর, এখনো বুঝতে পারছি না কি করবো? আচ্ছা, তোমার এই স্নাতকে বাংলায় honors ছিল, না? হ্যাঁ বাংলায় honors ছিল। হ্যাঁ, বাহ। খুব ভালো বিষয় তো বাংলা। তো এরপর স্নাতকোত্তর ভাবছ নাকি? না অন্য কিছু করবে?

হম হম আচ্ছা, আচ্ছা। ঠিক আছে করতে পার। এখন চারিদিকে যা চাকরির সমস্যা। এখন তো কোথাও কিছু নেই। তাও যে সরকারি চাকরিগুলো আছে সেগুলোর জন্য আহ অবশ্যই প্রচেষ্টা করবে, হম সেগুলোতো করতেই হবে, তার সাথে আগামী দিনেও আহ পরবর্তী উচ্চ শিক্ষার জন্য যেতে হবে আমাদের। আমাদের এই আহ জাতিতে আছে সেটাতে আমরা কোনোদিকে কিছু পাবো না। যাই হোক

না না আমাদের আরেকটা semester বাকি আছে ওটা হলে